উপরে সিলিং আর ভদ্রলোক বসে আছেন টেবিলে ক্যালকুলেটর নিয়ে। এটা একটা ওষুধের দোকান বলে মনে হ--

উম-- পাইপ রড উম বিছিয়ে প্লাস্টিক বিছিয়ে যেরকম কাজের পদ্ধতি চলে সেটা চলছে ছাদ তৈরীর কাজ |

অনেক লোক একত্রিত হয়েছে এখানে । জোট হয়ে কিছু একটা কাজ করছে এখানে পাহাড়ের নিচে ।

একটা পুজোর প্রস্তুতি চলছে ব্রাহ্মণ আছেন অনেক উপো-উপচ-উপাচার অনেক জিনিসপত্র সাজানো আছে অনেক মূর্তি--

রাস্তার মধ্যে দাড়িয়ে আছে ।